হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

এই চলছে কোনো রকম এ এখন তো অনেক অসুবিধাতেই আছি কোনো রকম এ চলে যাচ্ছে কেন রে কি হয়েছে তোর

কি বলছো আর বলবো টা কি দেখ এখন তো বয়সের time বুঝতেই পারছিস এবার ক্ষেতে অনেক ধান লাগিয়েছিলাম অনেক অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোর বলে নয় আমাদের ও সেই একই

হ্যাঁ অনেক ধান তো পাকতে যাচ্ছে এখন যদি মানে যখন বৃষ্টির সময় ছিল তখন তো আর বৃষ্টি এলো না কাটার সময় তে বৃষ্টি মানে সবই তো জলে যাবে তাহলে সে তো আমাদের মাথায় তো হাত পরে গেছে রে সারাবছরের যদি খাবার টা এভাবে নষ্ট হয়ে যায় তো সারাবছর আমার চলবে কি করে দেখ

সেটাই তো বলছি যে অতদিন থেকে যে ধানটা মানুষ করলাম এবার যদি ধানটা না হয় নষ্ট হয়ে যায় তখন তো মানে খাবার ও অসুবিধা হবে মনটাও খারাপ হবে যে হ্যাঁ অতদিন কষ্ট করে ধানটা করলাম এই বৃষ্টির জন্যই নষ্ট হয়ে গেলো হ্যাঁ এটা ঠিকই বলেছিস সেটাই তো . দেখ যখন জলের দরকার ছিল তো জল মানুষ পেয়েছিলো না তখন কিন্তু জলটা হয়নি আর ওই জলের কারণে অনেক কিন্তু ফলনটাও বেশ ধানের বেশি হয়নি এবারে যেটুকু হয়েছে এবারে জন্মানো ধানটা যখন কাটতে যাবো তখন যদি জলটা পরে তো সেই ক্ষেত্রে বিশাল ব্যাপার হয়ে যাবে না চাষিদের ক্ষেত্রে

সেটাই তো বলছি এখন যদি বৃষ্টি হয় তবে কি হবে হবে এখন তো জলের তো আমাদের প্রয়োজন নাই যখন জল ছিল দরকার আবার জল আর বলিস না জলের সাথে সাথে তো আবার দু-একটা পাথর ও পড়ছে রে ওটা তো বিশাল ব্যাপার হ্যাঁ সব ধান তো ওতেই ঝরে যাবে একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জলটা পড়ছিলো ঠিকই আছে কোনোরকম তো হচ্ছিলো কিন্তু পাথর পড়ছে পাথরের চিন্তায় তো অনেক কৃষক তো বিশাল অবস্থা হয়ে গেছে কেউ তো চোখমুখ সবার তো শুকিয়ে গেছে রে কি করবে ভেবে পাইবে না সেটা তো বটেই দেখ কষ্ট করে ধান লাগিয়ে আর করে এবার তো ফসলটসল লাগিয়ে এবারে যদি নষ্ট হয়ে যায় তখন তো মন খারাপ হবে হ্যাঁ সেটাই বলছিলাম তখন কত কষ্ট করে ধর সবকিছু লাগলো এবং তুই কত বিঘা জমিতে ধান চাষ করেছিলি রে আমি তো তোর অনেক ই করেছিলাম মোটামুটি পাঁচ বিঘাতে করেছিলাম তখন তো অনেক আরো অসুবিধা হয়ে গেছিলো যখন লাগিয়েছিলাম ওই তোর তখন তো বৃষ্টি হচ্ছিলো না জানিস তো এই মানে আমাদের পাশেই জমির পাশেই . দিক একটা আছে ওটাতে সেই অনেক দূরে deep আছে ওই deep এ কানায় কানায় পানী জমানো ছিল মানে যে কান্দুরে একটা লোক জমিয়াছিলো সব পানী গুলো তো ওই বিক্রী করছিলো ওই কান্দুরের জল ওখান থেকে সব জল চিচে চিচে তখন আমাদের ওই জমিটা হয়েছিল আর এখন যখন জলের আর দরকার নাই তখন জল আসছে তো আমিও আর বলিস না তা কি ধান চাষ করেছিলিস আমি তোমার ওই ছত্তিশ ধানগুলোই চাষ করেছিলাম কারণ আরো যেগুলো লাগিয়েছিলাম বিচুন যেগুলো হ্যাঁ যেগুলো বিচুন ফেলেছিলাম ঐগুলো তো হয়নি এবার কি করে লাগাবো এগুলোতো কিনে লাগিয়েছিলাম আবার তাইতো দেখ এবার তুই কিনে ধর জোড়া জায়গায় দিয়ে লাগিয়েছিলি তোর তো খরচাটা তো অনেক পরে গেছে তো হ্যাঁ সেটা তো হতেই হবে জল কিনতে হয়েছে তারপরে তোর ধানের বিচুন কিনতে হয়েছে জোড়া পানি সবই তো আছে তাহলে একটা মুনিশ এর দাম নেই নেই করে তো এদিকেও মুনিশের দাম হ্যাঁ মোটামুটি তিনশো সাড়ে তিনশো তো হবেই এবার পাঁচ বিঘা জমি লাগাতে কতগুলো মুনিশ লেগেছিলো এবার আবার সব উম ধান লাগাতে আর করতে অনেক কষ্ট হয়েছে

আচ্ছা তো ফলনটা যে হয়েছিল সে একই ব্যাপার যখন জল আমাদের তো জানিস যা হবে হবে deep টাও খারাপ হয়ে গিয়েছে এবার deep এর কারণে তো আমরা সেরকম জল পাইনি আমাদের ধারে যেহেতু কাদের বলে ছিল ওই কাদরের . machine টাসিন ফেলে যা হোক কোনোরকম জলটা দিয়েছি তা সেরকম জল পাইনি ওর মধ্যেই তো কাড়াকাড়ি মেরে গেছে জলটা যা যা পাচ্ছে তখন সবাই ঠিকরকম পাইনি আজেকে যখন যে time এ জলটা হওয়ার কথা ছিলো সেটাও আমরা জলটা পাইনি এখন তো মানুষের যে জলের তো দরকার ই নাই অথচ কোথা থেকে জল পড়ছে এটাই তো তখন জলের সবাই তো ভেবেভেবেচিন্তে ফেলেছে হ্যাঁ বৃষ্টিটা হবে তো কাজটা করবো তো বৃষ্টি তো হচ্ছিলোই না এতক্ষন তো সেই ওই কান্দারের পানি এ পানি ও পানি থেকে জমা যেখান থেকে পেরে তখন কাজটা করেছিল ভেবেছিলো যে হ্যাঁ পরে একটু হয়ে যাবে তাওতো হলো না সেই সব দিক থেকে এখান থেকে ওখান থেকে বৃষ্টি সেটা হোলো না সেই ওখান থেকেই

হ্যাঁ তুই ঠিকই বলেছিলিস যে এদিক থেকে ওদিক থেকে হয়ে গেছিলো এবারে দেখ চাষ তো করেছে আমার বলে নয় প্রত্যেকটা কৃষকের একটা মাথায় হাত সারা বছরের খাবার এভাবে বৃষ্টির টান যে কয়দিনে ছাড়বে সেটা উপরওয়ালাই জানে লোক কি বলবে বল যে বৃষ্টি তো চলছে বৃষ্টি তো হচ্ছে হচ্ছে ঠিকই আছে তার সঙ্গে পাথর ও পড়ছে এই পাথরের পর তো অনেক ধান তো ঝরে যাচ্ছে না হ্যাঁ পাথরে তো সবই ঝরে যাচ্ছে আর বৃষ্টি টা ঠিকই আছে বলতে ওটাও খুব খারাপ ধর বৃষ্টির জন্য ধান পচে যাচ্ছে একেবারে পরে থেকে মরে থেকে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি তো প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই সকালবেলায় আমি একটা . জমি দেখতে গেলাম জমি দেখার পর দেখছি তো প্রত্যেকটা জমিতে এতটা করে জল দাঁড়িয়ে আছে ওইদিকে তো কিভাবে কাটবে ওখানে তো উম পচে যাবে তো ফেলগুলো পচে যাবে এবং ধানের যে শিসগুলো ছিলনা তা বেশিরভাগই শিসগুলো ঝরে গিয়েছে হ্যাঁ সেটা তো বটেই এবার দেখ . তো ধানটাও পরে যাবে আবার তোর পাথর ও পড়ছে তো তখন তো ধান তোএবার তো ঝরবেই

হ্যাঁ সেটাই তো দেখছি কতদিন থেকে মোটামুটি তো পাঁচ ছয় দিন থেকে বৃষ্টি হতেই লেগেছে তো এখনো তো ছাড়ছেই না এত দিন এ তো ধান ধরো অর্ধেক কাটা হয়েই যেত হ্যাঁ হ্যাঁ ধর তোরা কি একবার ও ধান কাটিসনি নাকি কাট কাটতেও পারিসনি

হ্যাঁ হ্যাঁ তাইতো আমার সেই তিনদিকেই লাগিয়েছি এবং খরার মধ্যে না লাগিয়েছিলাম বাবা মা বাবা মানা করলো আমাকে তুই লাগাসনা রে বাবার কথা শুনলাম না না না কি হবে জল পাওয়া যাবে কোনো অসুবিধা নেই . বৃষ্টি তো হয় না . বাবার কথা শুনলাম না হট করে লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম বড়োদের কথা তো শোনা উচিত হ্যাঁ দেখ তখন বৃষ বৃষ্টির জল পাইনি ঠিক হয় কিন্তু অন্য জায়গাকার জল পেয়েছিলাম ভেবেছিলাম যে এখন তো জল পাচ্ছি তো আর তো পরে বৃষ্টির দরকার হবে না এই ভেবেই তো লাগিয়াছিলাম যে problem হবে না হ্যাঁ তো ওইভাবে তো সবাই লাগিয়াছে তুই বলে না প্রত্যেকটা মানুষ যে কাদের ধারে যে . জলগুলো দাঁড়িয়ে থাকে . মাধমে কোনো রকম চাষটা করে নিয়েছিল কষ্ট করার পর তো এবার ধানটা কোনোরকম ফুটেছে এবার তো সেরকম জলের জন্য অভাব ছিল আবার সে time এ জল হয়নি তাহলে এখন তো বিশাল problem এবার কি করা যায় হ্যাঁ তখন তো সবাই ভেবেছিলো এখন জল হয়নি মানে আর হবে না তারজন্যই সবাই লাগিয়াছিল যে হ্যাঁ পরে কখনো আর অসুবিধা হবে না

তো এবছর তো এবার যা হবার হলো খরাটা কেমন আসবে রে হ্যাঁ এবছর তো যা বোঝা যাচ্ছে বৃষ্টির পরে একটু একটু যখন রোদ দিচ্ছে তখন তো রোদ্রের অনেকই তাপ দেখতে পাচ্ছি তো মনে তো হচ্ছে যে হ্যাঁ অনেক আসবে রোদ আমি তো বলছিলাম খরার সময় কি কি সব সবজি চাষ করিস আমি যে একটু সর্ষে আর গম লাগাই আর কিছু লাগাই না মানে গমটা লাগাস তো হ্যাঁ সর্ষে আর গম উম সর্ষে গম টা লাগাস মানে আরেকটু মানে আমি তো ধর গ্রীষ্ম তে শসা চাষ তা করি শসা চাষ করিসনা এটা হ্যাঁ এগুলো মানে আমাদের এইদিকে হয়নাতো আমরা জানিনা সেরকম কিছু আমরা এইদিকে ওই সর্ষে আর গম এটাই হয় আর যদি . না থাকে সর্ষে গম না লাগায় তো ওই ধনেপাতা কিংবা ওই তোমার কলাই কোনো কিছু লাগালো কলাই হয় হ্যাঁ তুই ঠিকই বলেছিস দেখ ধনেপাতা তো ওই গ্রীষ্মের সময় ওইগুলোই চাষগুলো হয় টমেটো কেমন হয় তোদের টমেটো টমেটো এরকম বড়োবড়ো জমিতে কেউ লাগায় না ওই তোমার বাড়িতে যেগুলো থাকে তাই দিয়ে টমেটো বেগুন এইগুলো চাষ করে মানে চাষ বলতে কি এরকম বাড়ির জায়গা যেগুলো ফাঁকা থাকে ঐগুলোতেই লাগায় ও মানে তুই বলতে চাইছিস যে উম ধর বাড়ি আছে বাড়ির ওপরে যে ছাদগুলো আছে ওগুলোতে লাগায় বা কিছু জায়গা পশে থাকলে ওগুলোতে লাগে নাকি হ্যাঁ কেউ কেউ ছাদেও লাগায় কেউ কেউ ধরো বাড়ির সামনে একটু জায়গা ফাঁকা পরে আছে তো ওখানে লাগায় হ্যাঁ হ্যাঁ তা কি করবে বল এখন তো গরমেতে এত গরমে রোদ এখন তো মানুষকে বেশিরভাগ মানুষকে তো high pressure হচ্ছে রে গরমে হম গরমে তো দেখো অসুবিধা হবেই এত গরমে অসুবিধা না হওয়ার কিছুই নেই হম সেটাই বলছিলাম গরমে এতো উম তাপমাত্রা দিন কে দিন কিন্তু বাড়ছে দেখেছিস লক্ষ্য করেছিস তুই হ্যাঁ এবার তাপমাত্রা তো বাড়বে বোঝা যাচ্ছে বর্ষা তো ধর এই কদিন আছে এই ধান টা ধর ধান টা শেষ করেই চলে যাবে ধরো এটা ধান শেষ করতেই এসেছে

মানুষের তো এবার ক্ষতি হবেই কারণ দেখ এবার ধান যখন হতো আমি দেখ আমারই কথা বলি পাঁচ বিঘে ধান লাগিয়েছি তো পাঁচ বিঘে ধান লাগাতে কত খরচা হয়েছে যেমন জলের খরচা মুনিশের খরচা সবরকম খরচা মিশিয়ে কত অতগুলো খরচা করে আবার সারাদিন খেটে . এবার কত লোকসান হচ্ছে ভাব